আমারপ্রিয়দেশবাসী নমস্কার আমাদের দেশ এই সময় একদিকে যেমন বর্ষা ঋতুর আনন্দ অনুভব করছে অন্যদিকে দেশের প্রত্যেক প্রান্তে কোনো না কোনো উৎসব মেলার আয়োজন করা হচ্ছে আর দীপাবলি পর্যন্ত এই রকমই চলবে
হয়তো আমাদের পূর্বপুরুষরা আমাদের ঋতুচক্র অর্থনৈতিক বিন্যাস সামাজিক ব্যবস্থা এমনভাবে সাজিয়েছিলেন যাতে কোনো অবস্থাতেই সমাজজীবনে শিথিলতা না আসে
গত কয়েকদিনে আমরা বেশ কিছু উৎসব পালন করলাম
গতকাল সমগ্র ভারতে শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা সমারোহে পালিত হয়েছে
শ্রীকৃষ্ণ এমন এক ব্যক্তিত্ব যিনি এত হাজার বছর পরেও প্রতিটি উৎসবে নূতনত্ব নব প্রেরণা নূতন শক্তি সৃষ্টি করেন যা কিনা আমাদের কল্পনারও অতীত
তিনি আজও যে কোনও সমস্যার সমাধানে উদাহরণ হয়ে উঠতে পারেন প্রেরণা দিতে পারেন
যে কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের জীবন থেকে যে কোনো বর্তমান সমস্যার সমাধান খুঁজে নিতে পারে
এত শক্তিমান হওয়া সত্বেও তিনি রাসের উৎসবে বিলীন হয়ে যেতেন
কখনও গোরুদের মধ্যে কখনও গোয়ালাদের সঙ্গে মিশে যেতেন
কখনো খেলাধূলায় মত্ত তো কখনো বাঁশি বাজানোয় নিমগ্ন
এত বিবিধতাপূর্ণ মহাশক্তিমান কিন্তু তিনি সামাজিক শক্তির প্রতি সমর্পিত লোকশক্তির প্রতি সমর্পিত এবং লোকএকজোট করার ক্ষেত্রে নূতন নিদর্শন স্থাপনকারী ব্যক্তিত্ব
বন্ধুত্ব কেমন হওয়া উচিত এজন্য সুদামার ঘটনাকে কি কেউ ভুলতে পারে অপরদিকে এমন মহান ব্যক্তিত্ব সত্বেও রণভূমিতে সারথীর কাজ করতে রাজি হওয়ার কথাও বলা যেতে পারে
কখনও পাহাড় ওঠান তো কখনও খাবারের এঁটো থালা তোলেন সব ব্যাপারেই যেন নূতনত্ব অনুভব করা যায়
আজ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন দুই মোহনের দিকে আমার মন চলে যাচ্ছে
একজন সুদর্শনচক্রধারী মোহন অন্যজন চরকাধারী মোহন
সুদর্শনচক্রধারী মোহন যমুনা নদীর তীর ছেড়ে গুজরাটের সমুদ্রতীরে দ্বারকা শহরে গিয়ে অবস্থান করেন আর সমুদ্রতীরে জন্মানো মোহন যমুনার তীরে দিল্লিতে জীবনের অন্তিম দিন অতিবাহিত করেন
ঐ সময়ের পরিস্থিতিতে আজ থেকে কয়েক হাজার বছর আগে সুদর্শনচক্রধারী মোহন যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য নিজ বুদ্ধি কর্তব্য সাহস এবং চিন্তাশক্তির উপযোগ করেছিলেন
চরকাধারী মোহনও স্বাধীনতার জন্য মানবিক মূল্যবোধকে জাগ্রত রাখতে ব্যক্তিত্বের মূল তত্বকে সুদৃঢ় করতে এমন একটি রাস্তা নেন স্বাধীনতার যুদ্ধকে এমন একটি রূপ দেন এমন পরিবর্তন আনেন যা পুরো বিশ্বের কাছে অভিনব
আজও অভিনব পন্থা
নিস্বার্থ সেবা জ্ঞান বা জীবনের সকল উত্থানপতনে হাসতে হাসতে এগিয়ে যাওয়ার গুরুত্বকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ থেকে শিখতে পারি
এই কারণেই শ্রীকৃষ্ণকে জগতগুরু রূপে মানা হয়
কৃষ্ণ বন্দে জগতগুরুম
আজ আমরা যখন উৎসব নিয়ে আলোচনা করছি তখন ভারত এক বড়ো উৎসব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে এমনকি পুরো বিশ্বেই এই উৎসবের আলোচনা চলছে
আমার প্রিয় দেশবাসী আমি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীর কথা বলছি
পোরবন্দর সমুদ্রতীরে যাকে আজ আমরা কীর্তিমন্দির বলি সেই ছোটো ঘরে ১৮৬৯ সালের ২রা অক্টোবর একজন ব্যক্তিমাত্রই নয় এক যুগের জন্ম হয়েছিল যিনি মানব ইতিহাসকে এক নূতন পথ দেখিয়েছিলেন নূতন উৎকর্ষ স্থাপন করেছিলেন
সেবা সেবাভাব সেবার প্রতি কর্তব্যপরায়ণতা মহাত্মা গান্ধির জীবনের অংশ হয়ে উঠেছিল
তাঁর জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল
আমরা যদি তাঁর পুরো জীবনকালটা দেখি তাহলে দেখতে পাই দক্ষিণ আফ্রিকাতে তিনি সেই সম্প্রদায়ের মানুষের সেবা করেছেন যাঁরা বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন
সেই সময়ে এটা কিন্তু একটা সামান্য কাজ ছিল না তিনি সেই কৃষকদের সেবা করেছেন চম্পারণে যাদের সঙ্গে বিরূপ ব্যবহার করা হচ্ছিল
মিলের মজদুর যাঁদের প্রাপ্য পারশ্রমিক দেওয়া হত না তিনি তাদের সেবা করেছেন
গরীব অসহায় রুগ্ন ক্ষুধার্ত মানুষের সেবা করাকে তিনি জীবনের অন্যতম কর্তব্য বলে মানতেন
কুষ্ঠ রোগ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা ছিল সেগুলিকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি নিজে কুষ্ঠ রোগে আক্রান্তদের সেবা করতেন যাতে অন্যরা অনুপ্রাণিত হয়
সেবা কথাটি তিনি কেবলমাত্র একটি শব্দে নয় কর্মের মধ্যে দিয়ে শিখিয়েছিলেন
সত্যর সঙ্গে গান্ধীজীর যেমন অটুট সম্পর্ক ছিল সেবার সঙ্গেও তাঁর তেমনই দৃঢ় সংযোগ ছিল
যে কোনও ব্যক্তি যেখানেই হোক যখনই হোক বিপদে পড়লে তাঁকে সাহায্য করার জন্য মহাত্মা গান্ধী ছুটে যেতেন
তিনি শুধু সেবার কথায় জোর দিতেন না সেবায় যে আত্মতৃপ্তি তার গুরুত্বও জানতেন
সেবা শব্দটার সার্থকতা তখনই ঘটে যদি তা আনন্দের সঙ্গে করা হয়
তবেই সেবা পরম ধর্ম হয়ে ওঠে
কিন্তু সঙ্গে সঙ্গে প্রকৃত আনন্দ স্বান্ত সুখায় এই ভাবনাও সেবা কথাটির মধ্যে অন্তর্নিহিত
এটা আমরা গান্ধীজীর জীবন পর্যবেক্ষণ করলে সহজেই বুঝতে পারি
মহাত্মা গান্ধী অগণিত ভারতবাসীর স্বর হয়ে উঠেছিলেন
বিশ্বের মানুষের মানবিক মূল্যবোধ মনুষ্যত্বের গরিমার সমবেত ধ্বনি হয়ে উঠেছিলেন
মহাত্মা গান্ধীর জীবনে ব্যক্তি ও সমাজ মানব এবং মানবতাই একমাত্র চিন্তা ছিল
আফ্রিকার ফিনিক্স Farmএই হোক কি টলস্টয় ফার্ম সবরমতী আশ্রম বা ওয়ার্ধা সব জায়গাতেই এক মৌলিক ভাবনায় সমাজ বিকাশে কমিউনিটি mobilisationএ তিনি গুরুত্ব দিতেন
আমার জীবনের পরম সৌভাগ্য পূজনীয় মহাত্মা গান্ধীজীর বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছে
গান্ধীজী সেবা ভাবনার সঙ্গে সঙ্গে সাংগঠনিক শক্তির প্রতিও গুরুত্ব দিতেন
সমাজসেবা এবং সামাজিক সংহতি কমিউনিটি সার্ভিস এবং কমিউনিটি মোবিলাইজেশন এই দুই ভাবনা আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে চাইছি
প্রকৃত অর্থে এই ভাবনা প্রয়োগেই মহাত্মা গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলিও জানানো যায় কাজের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা অর্পণ করা হয়
এমন অনেক উপলক্ষ আসে আমরা যে বার্ষিকী দিবস পালন করে থাকি কিন্তু গান্ধী ১৫০আসবে আর চলে যাবে একি আমরা মেনে নিতে পারি দেশবাসী তা কিছুতেই হতে পারে না
আসুন আমরা সবাই মিলে
আত্মঅনুসন্ধান করি নিজেরা ভাবি এবং সম্মিলিতভাবে এই নিয়ে চর্চা করি
আমরা সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে শহরগ্রাম সব জায়গার সব বয়সের নারীপুরুষ সবার সঙ্গে আলোচনা করি
আসুনএকজোটে সমাজের জন্য কি করা যায় কোন প্রয়াসে আপনি সহযোগী হতে পারেন তা চিন্তা করি আসুন
আমি নিজে কতটা ভ্যালু অ্যাডিশন করতে পারি সম্মিলিত শক্তির নিজের একটা জোর আছে
গান্ধী ১৫০উদ্যাপন বছরে সেবাকর্মও হোক আবার সম্মেলক প্রয়াসের বিকাশ হোক এই উপলক্ষে
চলুন আমরা পাড়ার সকলে একসঙ্গে বেরিয় পড়ি
ফুটবল খেলোয়াড়রা তো ফুটবল খেলবেনই তার সঙ্গে সঙ্গে গাঁধিজীর আদর্শের কিছু কাজ করতে এগিয়ে আসুন
লেডিস ক্লাব আধুনিক মহিলাদের নিজস্ব লেডিস Clubহয়েছে এখন
তাঁরা সব বন্ধুরা মিলে কোনো না কোনো সমাজসেবামূলক কাজ পরিচালনা করতে পারেন
পুরোনো বই সংগ্রহ করে গরীব মানুষদের মধ্যে বিতরণ করা যেতে পারে
এতে জ্ঞানের প্রসার ঘটবে
১৩০ কোটি দেশবাসীর কাছে
১৩০ কোটি ভাবনা রয়েছে এবং সেই মত ১৩০ কোটি কর্মভাবনাও রয়েছে
কোনও বাধা নেই যার মনে যা আসবে সদিচ্ছায় সদ্ভাবনায় পূর্ণ আত্মসমর্পণের মানসিকতায় সে কাজ করে গেলে এক অনন্য আনন্দ অনুভূতি লাভ হবে
আমার প্রিয় দেশবাসী কয়েক মাস আগে আমি গুজরাটের ডান্ডি গিয়েছিলাম
স্বাধীনতা আন্দোলনে লবণ সত্যাগ্রহ ডান্ডি এক গুরুত্বপূর্ণ টার্নিং point
মহাত্মা গান্ধীর উদ্দেশে ডান্ডিতে এক অত্যাধুনিক মিউজিয়াম উৎসর্গ করেছি
আপনাদের কাছে আমার অনুরোধ এই সময়ে গান্ধীজীর স্মৃতিবিজড়িত কোনও না কোনও জায়গায় ঘুরে আসুন
সেটা যে কোনও জায়গা হতে পারে পোরবন্দর সবরমতী আশ্রম চম্পারণ ওয়ার্ধার আশ্রম বা দিল্লির যেসব জায়গায় মহাত্মা গান্ধীর স্মৃতি জড়িয়ে আছে সেখানে গেলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন তাতে অন্যান্য মানুষও উৎসাহী হবে এবং সেই ছবির সঙ্গে আপনার অভিজ্ঞতা ও উপলব্ধি দুচার কথা লিখে দিন
আপনার ভেতরে যে ভাবনার উন্মেষ হল কোনও বিশেষ গ্রন্থের কোনও উদ্ধৃতি লিখলে তাতে গুরুত্ব বাড়বে
এমনও হতে পারে গান্ধীজীকে নিয়ে আপনার সেই ভাবনা অন্য আরও অনেকের কাছে আজকের দিনের পক্ষে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে
আগামী দিনে অনেক কার্যক্রম প্রতিযোগিতা প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হচ্ছে
এই অবকাশে আপনাদের একটি চমৎকার খবর দিই
ভেনিস বিয়েনেলে একটি অত্যন্ত প্রসিদ্ধ আর্ট show
সেখানে সারা বিশ্বের সেরা চিত্রকরদের সমাবেশ ঘটে
এবারের ভেনিস বাইএনেলেরIndia Pavilionএ আমি গান্ধিজীর স্মৃতি বিজড়িত অত্যন্ত আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করেছি
এতে হরিপুরা প্যানেলগুলি বিশেষ ভাবে মনোগ্রাহী ছিল
আপনাদের মনে আছে গুজরাতের হরিপুরাতে কংগ্রেসের অধিবেশন হয়েছিল যেখানে সুভাষ চন্দ্র বোসকে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনের ঘটনা ইতিহাসে নথিবদ্ধ আছে
এইসব আর্ট Panelগুলোর এক খুব সুন্দর অতীত রয়েছে
কংগ্রেসের হরিপুরা অধিবেশনের আগে ১৯৩৭৩৮ সালে মহাত্মা গান্ধী শান্তিনিকেতনের কলাভবনের তখনকার অধ্যক্ষ নন্দলাল বোসকে আমন্ত্রণ জানিয়েছিলেন
গান্ধীজী চেয়েছিলেন ভারতে বাস করা লোকেদের জীবনশৈলীকে শিল্পকলার মাধ্যমে দেখানো হোক আর এই আর্ট ভর্ক অধিবেশন চলাকালীন প্রদর্শিত হোক
ইনি সেই নন্দলাল বোস যাঁর শিল্পকলা আমাদের সংবিধানের শোভাবর্ধন করে
সংবিধানকে এক নতুন পরিচয় দেয়
তাঁর শিল্পকলার এই চর্চা সংবিধানের সঙ্গে সঙ্গে নন্দলাল বোসকেও অমরত্ব প্রদান করেছে
নন্দলাল বোস হরিপুরার আশেপাশের গ্রামগুলি পর্যবেক্ষণ করেন এবং তারপর গ্রামীণ ভারতকে নিয়ে কিছুআর্ট ক্যানভাস তৈরিকরেছিলেন
এই অমূল্য শিল্পকলার খুব আলোচনা হয়েছিল ভেনিসে
আরএকবার গান্ধীজীর সার্ধশতবর্ষের অভিনন্দনের সঙ্গে প্রত্যেক ভারতবাসীর কাছে কিছু না কিছু সংকল্প করার আবেদন জানাচ্ছি
দেশের জন্য সমাজের জন্য অপরের জন্য কিছু না কিছু করা দরকার
এটাই বাপুর প্রতি আমাদের সুন্দর সত্য ও প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে
ভারত মায়ের সুসন্তানেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত কিছু বছর ধরে আমরা ২রা অক্টোবরের আগে দুসপ্তাহ ধরে সারা দেশে স্বচ্ছতাই সেবা অভিযান চালাই
এবছর এটা ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে
এই সময়ে আমরা ঘর থেকে বেরিয়ে শ্রমদানের মাধ্যমে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানাব
ঘর হোক বা গলি চকচৌরাস্তা হোক বা নর্দমা স্কুল কলেজ থেকে সমস্ত সার্বজনিক ক্ষেত্রে স্বচ্ছতার মহা অভিযান চালাতে হবে
এই বার প্লাস্টিকের উপর বিশেষ জোর দিতে হবে
১৫ই অগাস্ট লালকেল্লা থেকে আমি এটাই বলেছিলাম যে উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে
১২৫ কোটি ভারতবাসী স্বচ্ছতার অভিযান চালিয়েছিল খোলা জায়গায় শৌচকর্ম থেকে মুক্তি পাওয়ার কাজ করেছিল ঠিক তেমন ভাবে আমাদের একসঙ্গে সিঙ্গল উসে plasticএর ব্যবহারেরঅবসান করতে হবে
এই অভিযানকে নিয়ে সমাজের সকল প্রকার মানুষের মধ্যে উৎসাহ আছে
আমার অনেক ব্যবসায়ী ভাইবোনেরা দোকানের এক তক্তাতে প্লাকার্ড লাগিয়ে দিয়েছে যেখানে লেখা আছে খরিদ্দার যেন নিজের থলে সঙ্গে নিয়েই আসে
এতে পয়সাও বাঁচে আর পরিবেশকে রক্ষা করার নিজের অংশীদারিত্বও দেখাতে পারেন
এবার ২রা অক্টোবরে যখন বাপুর সার্ধশতবর্ষ পালিত হবে তখন তাঁকে কেবল খোলা জায়গায় শৌচকর্ম মুক্ত ভারত সমর্পণ করবো না ঐ দিন প্লাস্টিকের বিরুদ্ধে এক নতুন জন আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপন হবে
আমি সমাজের সকল সম্প্রদায়কে প্রত্যেকগ্রাম মফঃস্বল আর শহরের নিবাসীদের আবেদন জানাই হাতজোড় করে প্রার্থনা করতে চাই এই বছরের গান্ধী জয়ন্তী এক রকম ভাবে আমাদের এই ভারতমাতাকে প্লাস্টিক জঞ্জাল থেকে মুক্তির জন্য পালন করা হোক
২রা অক্টোবর বিশেষ দিন হিসেবে পালিত হোক
মহাত্মা গান্ধী জন্মজয়ন্তীর দিন এক বিশেষ শ্রমদানের উৎসবে পরিণত হোক
দেশের সমস্ত মিউনিসিপাল কর্পোরেশন Municipalityজেলা প্রশাসন গ্রামপঞ্চায়েত সরকারিবেসরকারী সমস্ত সংস্থা সমস্ত সংগঠন প্রত্যেক নাগরিকের প্রতি আমার অনুরোধ প্লাস্টিক জঞ্জালের কালেকশন এবং storageএর সঠিকব্যবস্থা করুন
আমি কর্পোরেট sectorকেও অনুরোধ করছি যখন এ সমস্ত বাতিল প্লাস্টিক এক জায়গায় হয়ে যাবে এর থেকে নিস্তার পাওয়ার জন্য এগিয়ে আসুন এবং disposalএর ব্যবস্থা করুন
একে recycleওকরা যেতে পারে
একে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে
এই ভাবে দীপাবলির আগেই আমরা প্লাস্টিক জঞ্জাল থেকে মুক্তি পেতে পারি
কেবল সদিচ্ছার দরকার
অনুপ্রেরণার জন্য এখানে ওখানে দেখার দরকার নেই গান্ধীজীর থেকে বড় কেউ প্রেরণাদায়ক হতে পারে না
আমার প্রিয় দেশবাসী আমাদের সংস্কৃত সুভাষিত এক রকম জ্ঞানের রত্ন
আমাদের জীবনের সমস্ত দরকারি বিষয় সবই ওখান থেকে পাওয়া যেতে পারে
আজকাল ওই ভাষার সঙ্গে আমার সম্পর্ক অনেক কমে গেছে কিন্তু আগে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল
আজ আমি এক সংস্কৃত সুভাষিতের দ্বারা এক গুরুত্বপূর্ণ বিষয়কে স্পর্শ করতে চাই এটা বহু পূর্বে লেখা এক বিষয় কিন্তু আজও এর বিশালগুরুত্ব রয়েছে
এটা একটা উত্তম সুভাষিত যার অভিব্যক্তি এইরকম
পৃথিব্যাং ত্রীণি রত্নানি জলমন্নং সুভাষিতম্
মূঢ়ৈঃ পাষাণখণ্ডেষু রত্নসংজ্ঞা প্রদীয়তে
যার অর্থ পৃথিবীতে জল অন্ন আর সুভাষিত হলো তিন রত্ন
মূর্খরা পাথরকে রত্ন বলে
আমাদের সংস্কৃতিতে অন্নের অনেক বেশি মহিমা রয়েছে
এমনকি আমরা খাদ্যশস্য সংক্রান্ত জ্ঞানকে বিজ্ঞানে পরিবর্তন করেছি
সুষম এবং পুষ্টিকর খাবার আমাদের সকলের প্রয়োজন
বিশেষ করে মহিলা এবং নবজাতক শিশুদের জন্য
কারণ এরাই আমাদের সমাজের ভবিষ্যৎ ভিত্তি
পোষণ অভিযানএর অন্তর্গত পুষ্টিকে সারা দেশে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে গণআন্দোলনে পরিণত করা হচ্ছে
মানুষ নতুন এবং মনোরঞ্জক পদ্ধতিতে অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছে
এক সময়ে আমার নজরে একটা বিষয় আনা হয়েছিল নাসিকে মুঠ্ঠি ভর ধান্য শীর্ষক এক বড় আন্দোলন হয়েছিল
এখানে ফসল কাটার দিনে অঙ্গণবাড়ির সেবিকারা সবার থেকে এক এক মুঠো শস্য একত্র করতো
এই খাদ্যশস্য শিশু ও মহিলাদের জন্য গরম খাবার তৈরিতে ব্যবহার করা হত
এর ফলে যিনি দান করছেন তিনি এক সচেতন নাগরিক ও সমাজসেবক হয়ে যান
এর পর ঐ ব্যক্তি এই লক্ষ্যে নিজেকে সমর্পণ করেন এবং এই আন্দোলনে তিনিও একজন সৈনিক হয়ে যান
আমরা সবাই ভারতবর্ষের প্রত্যেক জায়গায় প্রত্যেক পরিবারে অন্নপ্রাশন অনুষ্ঠানের কথা শুনেছি
এই অনুষ্ঠান তখনই করা হয় যখন ছোটো বাচ্চাকে প্রথমবার শক্ত খাবার খাওয়ানো হয়
লিকুইড ফুড নয় সলিড ফুড
গুজরাতে ২০১০ সালে ভাবা হয়েছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হোক যাতে মানুষের মনে এ বিষয়ে সচেতনতা আসে
এটা এক খুবই মহৎ উদ্যোগ যা কিনা সর্বত্রই গ্রহণ করা যায়
অনেক রাজ্যে মানুষেরা তিথি ভোজন অভিযান পালন করেন
যদি কোনো পরিবারে জন্মদিন কোনো শুভদিন কোনো স্মৃতিদিবস থাকে তবে পরিবারের সদস্যরা সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি করে অঙ্গণবাড়ি বিদ্যালয়ে যান এবং পরিবারের সদস্যরা নিজেরাই বাচ্চাদের পরিবেশন করে খাবার খাওয়ান নিজের আনন্দ সবার মধ্যে ভাগ করেন যা আনন্দকে আরও বাড়িয়ে দেয়
এইভাবে সেবাভাব ও আনন্দভাবের এক অদ্ভুত মিলন লক্ষ করা যায়
বন্ধুরা এইরকম অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলির দ্বারা আমাদের দেশ অপুষ্টির বিরুদ্ধে এক ফলপ্রসূ লড়াই লড়তে পারে
আজ সচেতনতার অভাবে অপুষ্টি গরীব এবং ধনী উভয় ব্যক্তিদের পরিবারেই প্রভাব বিস্তার করেছে
সারা দেশে সেপ্টেম্বর মাসে পোষণ অভিযান পালন করা হবে
আপনি অবশ্যই এই অভিযানের সঙ্গে যুক্ত হবেন তথ্য সংগ্রহ করবেন এবং নতুন কোনও ভাবনা যুক্ত করবেন
যদি আপনি দুএকজন ব্যক্তিকেও অপুষ্টির হাত থেকে রক্ষা করতে পারেন তার অর্থ আমাদের দেশও অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে
হ্যালো স্যার আমার নাম সৃষ্টি বিদ্যা
আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী
স্যার ১২ই অগাস্ট যে এপিসোড দেখেছিলাম সেখানে বিয়ার Gryllsএর সঙ্গে আপনিও উপস্থিত ছিলেন
স্যার আপনার ওই এপিসোড দেখে আমি মুগ্ধ প্রথমত এটা শুনে আমার খুবই ভালো লেগেছে যে আপনি আমাদের এই প্রকৃতি বন্যপ্রাণ এবং পরিবেশ নিয়ে কত চিন্তাভাবনা করেন এ সব বিষয়ে কত খেয়াল রাখেন
স্যার আপনার এই নতুন অ্যাডভেঞ্চারাস ভাবমূর্তি আমার খুব ভালো লেগেছে
স্যার আমি জানতে ইচ্ছুক এই episodeতৈরি হওয়ার সময় আপনার অভিজ্ঞতা কেমন ছিল
স্যার সবশেষে আর একটি কথা যোগ করতে চাইছি আপনার ফিটনেস লেভেল দেখে আমাদের মতো তরুণরা অনেক বেশি প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়েছি
আপনাকে এত ফিট এবং ফাইন দেখে
সৃষ্টিজী আপনার ফোনের জন্য ধন্যবাদ
আপনার মতই হরিয়ানার সোহনা থেকে কেকে পাণ্ডে এবং সুরাতের ঐশ্বর্য শর্মার সঙ্গে আরও কয়েকজন ডিসকভারি Channelএ দেখানো মান ভিএস উইল্ড episodeএর বিষয়ে জানতে চেয়েছেন
এইবার যখন মন কি বাত নিয়ে আমি
চিন্তাভাবনা করছি তখনই আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে এই বিষয়ের উপর অনেক অনেক বেশি প্রশ্ন আসবে এবং তাইই হলো
গত কয়েক সপ্তাহ যাবৎ আমি যেখানেই গিয়েছি এবং যাঁদের সঙ্গেই দেখা হয়েছে মান ভিএস উইল্ড প্রসঙ্গ উঠেছে
এই একটা episodeএর মাধ্যমে আমি শুধুমাত্র ভারতবর্ষই নয় বিশ্বের সব জায়গার যুবসম্প্রদায়ের সঙ্গে একাত্ম হতে পেরেছি
আমি কখনই ভাবতে পারিনি যে যুবপ্রজন্মের মনে আমার এমন একটা জায়গা তৈরি হবে
আমি কখনও এটা চিন্তা করিনি যে আমাদের দেশের এবং বিশ্বের যুবসমাজ কত বিচিত্র বিষয়ের প্রতি লক্ষ্য রাখেন
এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে কোনোদিন বিশ্বের যুবসম্প্রদায়ের হৃদয় আমি এভাবে স্পর্শ করতে পারবো আমার জীবনে এরকম একটা সুযোগ আসবে
গত সপ্তাহে আমি ভুটান গিয়েছিলাম
আমি দেখেছি প্রধানমন্ত্রী হিসেবে আমি যখনই বিশ্বের কোনো জায়গায় গিয়েছি কারও সঙ্গে বসে কথা বলেছি তখনই যোগা সম্বন্ধে অন্ততঃ পাঁচসাত মিনিট আলোচনা হয়েছে
এই দুনিয়ায়এমন কোন বড় নেতা নেই যিনি আমার সঙ্গে যোগ বিষয়ে চর্চা করেননি
এটাই আমি অনুভব করেছি
কিন্তু আজকাল এক নতুন অনুভূতি হচ্ছে
যার সঙ্গেই সাক্ষাৎ হোকযেখানেই কথা বলার সুযোগ আসুক সবাইwildlifeও environmentএর বিষয়ে আলোচনা করছে
Tiger লায়ন জীবসৃষ্টিআমি অবাক হয়ে যাই যে লোকেদের কত রকম বিষয়ে উৎসাহথাকতে পারে
Discoveryচ্যানেল এই অনুষ্ঠানকে ১৬৫টিদেশে স্থানীয়ভাষায় সম্প্রচার করার পরিকল্পনা করেছে
আজ যখন পরিবেশ গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট changeনিয়ে বিশ্বব্যাপী চিন্তাভাবনা চলছে আমি আশা রাখি যে এইরকম কর্মসূচিকে ভারতবর্ষের বার্তা ভারতীয় পরম্পরায় প্রকৃতির প্রতি সংবেদনশীলতাএই সমস্ত বিষয় বিশ্বকে অবহিত করানোর জন্যDiscoveryচ্যানেলের এই এপিসোড খুবই সাহায্য করবে
আমার দৃঢ় বিশ্বাস ভারতেক্লাইমেট জাস্টিস ওclean environmentবিষয়ে নেওয়া পদক্ষেপগুলি এখন লোকেরা জানতে চাইছে
কিন্তু আরেকটাকৌতুহলের বিষয় হলো কিছু লোক সংকোচের সাথে আমাকে একটা কথা অবশ্যই জিজ্ঞাসা করেন যে মোদিজী আপনি হিন্দি বলছেন আর বিয়ার গ্রিলস হিন্দি জানেন না এত দ্রুতগতিতে আপনারা কি করে আলাপ করছিলেন এটা কি পরে এডিট হয়েছে এটা কি বার বার শুটিং করা হয়েছেকি হয়েছিল খুব কৌতুহলের সঙ্গে জানতে চায়
দেখুন এতে কোনো রহস্য নেই
কিছু লোকের মনে এ নিয়ে প্রশ্ন আছে তাই আমি এই রহস্যকে উন্মোচন করছি
আসলে এটা কোনো রহস্যই নয়
রিয়ালিটি এটাই যে বিয়ার গ্রিলস এর সাথে কথাবার্তায় টেকনোলজিরপুরোপুরি ব্যবহার হয়েছে
যখনই আমি কিছু বলতাম তখনি দ্রুত তা ইংরেজিতে অনুবাদ হয়ে যেত
Simultaneous interpretationঅর্থাৎ সঙ্গে সঙ্গেঅনুবাদ হত এবং বিয়ার গ্রিলস এর কানে কর্ডলেসের মতন ছোট instrumentলাগানো ছিল
আমি বলতাম হিন্দি কিন্তু উনি শুনতেন ইংরেজিতে
এই কারণেই কথাবার্তা খুব সহজ হয়ে যেত আর technologyর এটাই কামাল
এই শোএর পরে আমি লক্ষ করেছি যে অনেক লোক জিম করবেট ন্যাশনাল পার্কের বিষয়ে আলোচনা করছেন
আপনারাও নেচার আরwildlife প্রকৃতি আর বন্যপ্রাণীঅধ্যুষিত জায়গায়অবশ্যই যান
আমি আগেও বলেছিআমি আবার বলছি
আপনারা নর্থ ইস্ট অবশ্যই যান
সেখানকার প্রাকৃতিক শোভা দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন
আপনার মন প্রসারিত হয়ে যাবে
১৫ই আগস্ট লালকেল্লা থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করেছিলাম যে আগামী তিন বছরেকমপক্ষে ভারতের ১৫টি জায়গা ১০০শতাংশ tourismএর জন্য ১৫টি জায়গায় যান দেখুনচর্চা করুন পরিবার নিয়ে যান কিছু সময় ওখানে কাটান
বৈচিত্র্যময়দেশআপনাকে এক শিক্ষকের মতন আপনার মধ্যেও বৈচিত্র্যে পূর্ণ করে দেবে
আপনার জীবনের আপনার ভাবনারপ্রসার ঘটবে
আমাকে ভরসা করুন হিন্দুস্থানের ভেতরেই এমন জায়গা আছে যেখান থেকে আপনি নতুন আনন্দ নতুন উৎসাহ নতুন আশা নতুন প্রেরণা সংগ্রহ করতে পারবেন
এমনও হতে পারে কিছু কিছু জায়গায় বারবার যেতে আপনার মন চাইবে আপনার পরিবারেরও তাই হবে
আমার প্রিয় দেশবাসীগণ ভারতে পরিবেশের প্রতিcareআর concernঅর্থাৎ দেখভালের চিন্তা খুবই স্বাভাবিক
গতমাসে দেশেtiger সেনসাস জারী করার সৌভাগ্য হয়েছিল
আপনারা কি জানেন ভারতে বাঘের সংখ্যা কতভারতে ২৯৬৭টি বাঘ আছে
TwoThousand নাইন হান্ড্রেড সিক্সটি Sevenকয়েক বছর আগে এর অর্ধেকও খুব কষ্টে পাওয়া যেত
বাঘেদের নিয়ে ২০১০সালে রাশিয়ার সেন্টপিটার্সবার্গে টাইগার সামিট হয়েছিল
এখানে পৃথিবীতে বাঘের সংখ্যার হ্রাসপ্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটা সংকল্প নেওয়া হয়েছিল
এই সংকল্প ছিল ২০২২সালের মধ্যে গোটা পৃথিবীতে বাঘের সংখ্যা দ্বিগুণ করা হবে
কিন্তু এটা হল নিউ ইন্ডিয়া নতুন ভারত যেখানে আমরা লক্ষ্য অনেক তাড়াতাড়ি পূরণ করে ফেলেছি
আমরা ২০১৯এর মধ্যেই আমাদের এখানে বাঘের সংখ্যা দ্বিগুণ করে ফেলেছি
ভারতে শুধু বাঘের সংখ্যাই নয়প্রটেক্টেড এরিয়া আর কমিউনিটি রিজার্ভএর সংখ্যাও বেড়েছে
যখন আমি বাঘসুমারীরতথ্য প্রকাশ করছিলাম তখন আমার গুজরাটে গির অরণ্যের সিংহের কথাও মনে এসেছে
যখন আমিগুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলাম তখন গিরএর জঙ্গলে সিংহের বাসস্থান সঙ্কুচিত হয়ে যাচ্ছিল
ওদের সংখ্যা কমে যাচ্ছিল
আমরা গিরএ একএক করে বেশ কিছুউদ্যোগনিয়েছি
২০০৭এ ওখানে মহিলা গার্ড নিয়োগ করার সিদ্ধান্ত নিই
পরিকাঠামোর সুবন্দোবস্তের মাধ্যমে পর্যটন শিল্পে উন্নতি সম্ভব
প্রকৃতি এবং বন্য জীবন প্রসঙ্গে আমরা শুধু সংরক্ষণ বা কনজারভেশন এর ওপর গুরুত্ব দিয়ে থাকি
এবার আমাদের সংরক্ষণের গণ্ডি পেরিয়ে কম্প্যাশন বা সমবেদনার পরিপ্রেক্ষিতে ভাবনাচিন্তা করতেই হবে
আমাদের শাস্ত্র এ বিষয়ে আমাদের আদর্শ পথ প্রদর্শক
বহু বছর আগে আমাদের শাস্ত্রে বলা হয়েছে
নির্বাণা বাধ্যাতে ব্যাঘ্র নিব্যাঘ্রং ছিদ্যতে বনাম
তাস্মাদ ব্যাঘ্র বনং রকশেত বনং ব্যঘ্রং ন পালায়েৎ
অর্থাৎ জঙ্গলের অভাবে বাঘ মানুষের বসতি এলাকায় আসতে বাধ্য হয় এবং মারা যায়
অপরদিকে জঙ্গলে যদি বাঘ না থাকে তাহলে মানুষ সেই জঙ্গল কেটে তা নষ্ট করে দেয়
বাস্তবে বাঘ বনের রক্ষাকর্তা বন বাঘের রক্ষাকর্তা নয়
কি অসাধারণরূপে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বিষয়টি বুঝিয়েছিলেন অতএব আমাদের শুধু বনজঙ্গল উদ্ভিদ এবং প্রাণীকুলের সংরক্ষণে থেমে গেলে চলবেনাএমন অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনযেখানে যথাযথভাবে উদ্ভিদ ও প্রাণী সম্পদের শ্রীবৃদ্ধি সম্ভব
আমার প্রিয় দেশবাসী ১১সেপ্টেম্বর ১৮৯৩সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ আমরা কি কেউ ভুলতে পারি এই তরুণ ভারতীয় সন্ন্যাসীর তেজস্বী ভাষণ সাড়া জাগিয়েছিল সমগ্র বিশ্বের মানবজাতির মধ্যে
যেখানে পরাধীন ভারত বিশ্বের দরবারে ছিল করুণার পাত্র সেই বিশ্ব
১১সেপ্টেম্বর ১৮৯৩সালে মহাপুরুষ স্বামী বিবেকানন্দের তেজোদ্দীপ্ত শব্দে আবিষ্কার করতে বাধ্য হলএক নতুন ভারতকে
আসুনস্বামী বিবেকানন্দ ভারতের যে রূপ দেখেছিলেন যেশক্তিকে জেনেছিলেন সেই ভারত আমরা গড়ে তুলি
আমাদের মধ্যেই সবকিছু রয়েছে
আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন
আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন ২৯ শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়
এই উপলক্ষে আমরা দেশব্যাপীফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করতে চলেছি
নিজেকে ফিট রাখতে হবে দেশকে ফিট বানাতে হবে
আবালবৃদ্ধবনিতা সকলের জন্য এ এক দারুণ আকর্ষণীয় অভিযান হবে
তবে আজ আমি এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাচ্ছি না
অপেক্ষা করুন
২৯আগস্টের
ঐদিন আমি আপনাদের এই বিষয়ে সবিস্তারে জানাবো এবং সবাইকে এই প্রচারে সামিল করব
কারণ আমি আপনাদের ফিট দেখতে চাই
আপনাদের মধ্যে ফিটনেস সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে চাই
দেশকে ফিট ইন্ডিয়া করে তোলার উদ্দেশ্যে আসুন সবাই মিলে কিছু লক্ষ্য স্থির করি
আমার প্রিয় দেশবাসী আপনাদের ২৯শে আগস্ট ফিট ইন্ডিয়া সম্পর্কে বলার জন্য
আমি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি
সেপ্টেম্বর মাসে রয়েছে পোষণ অভিযান
বিশেষতঃ ১১ ই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত রয়েছে স্বচ্ছতা অভিযান
এছাড়াও দোসরা অক্টোবর টোট্যালি ডেডিকেটেড প্লাস্টিকের জন্য
আমাদের সর্বশক্তি দিয়ে আমরা বাড়ি এবং তার চারপাশ প্লাস্টিকমুক্ত রাখার অভিযানে সামিল হব
আমার বিশ্বাস এই অভিযান সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করবে
আসুন এক নতুন উৎসাহ নতুন সংকল্প নতুন শক্তি নিয়ে আমরা এই অভিযান শুরু করি
আমার প্রিয় দেশবাসী আজ মন কি বাত এই পর্যন্তই
আবার কথা হবে
আমি আপনাদের বার্তা ও পরামর্শের অপেক্ষায় রইলাম
আসুন আমরা সবাই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন এবং গান্ধীজীর স্বপ্নের ভারত গড়ে তুলি
স্বান্তঃ সুখায়ঃ
অন্তরের আনন্দ ও সেবার মন্ত্রে আলোকিত হোক আমাদের চলার পথ
অনেক অনেক ধন্যবাদ নমস্কার